আর এখানে আমরা এক নাম্বার রুমে দেখতে পাচ্ছি খুব এবং তারা খুব চিন্তিত দেখে মনে হচ্ছে।

জলপাইগুড়ি প্রধানত একটি প্রাণকেন্দ্র হলো এই জায়গাটি তথা এটা বিগ বাজারে এখন বিগ বাজার বলে জায়গাটাকে।

এটি জলপাইগুড়ি স্মার্ট বিগ বাজারের ভিতরে এবং এখানে কিছু ফল দেখা যাচ্ছে ফলগুলি বিহনে অনেক কিছু অনেক রকম ফল আছে এবং এখানে আপেল দেখা যাচ্ছে- -